এখানে জিম করানো হয়। জিম -এর জন্য আ মান্থ -এ একটা টাকা লাগে। যেমন- কেউ যদি মেধ কমানোর জন্য আসে বা কেউ যদি বডি বিল্ডার বডি বানাতে আসে তাদের আলাদা আলাদা আ প্রাইস লাগে এবং এখানে খুব যত্ন সহকারে জিম -এর ট্রেনিং দেওয়া হয়।

এবং পন্ডিতরা আ সবাই বসে আছে এবং পন্ডিতরা মন্ত্র পড়ছে।

এটা অনেক বড়ো একটা মসজিদ আ যেখানে দেখা যাচ্ছে আ রাস্তার অপজিট সাইড -এ আছে এ এবং কারোর এমার্জেন্সি -তে কোনো লোক বা কোনো ছেলে যদি যেতে চায় তো মসজিদে যেতে পারেন এখানে আজান দেওয়ার জন্য।

বিহারি মাড়োয়াড়িদের আ এটা সবচেয়ে বড়ো পূজার মধ্যে একটা পরে যেটা হচ্ছে ছট পূজা।

তো পুরীর প্রচুর ঢেউ ছিলএবং সকালের টাইম -টা ঠিক যখন ভোরের সানসাইন যখন দেখতে এসছিলাম তখন এমনই ছিল। খুব সুন্দর একটা জায়গা।

সুন্দর একটা জায়গা যেখানে দেখতে পাচ্ছি আ নদীর পাশ দিয়ে আ একটা নৌকা কুড়ি --

এটা একটি জিম -এর ভিতরের সাইড -এর আ ফটো যেখানে সবাই জিম করছে এবং এখানে একটা ছেলে নিজের বডি বানাচ্ছে আ --

আ কোনো বিয়েবাড়ির আ মেক আপ চুল সাজানো --

আ- কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানের জন্য যে ফ্লোর সাজানো হয় এটা একটা ফ্লোর সাজানো হয়েছে।